এখানে একটা শোরুম আছে গারিকার আর দুটা লোক দাঁড়ায় আছে--

এইটা গ ট্রেন -ন-ন কার পটরি বটে এইটা গ মালগাড়ি আছে মালগাড়িটায় কয়লা আকর গুঁড়া দেখাচ্ছে সাইড টায় আগ কি ঘর বঠে আর ব দমে মশিন দেখাচ্ছে সাইড -এ সাইড -এ ।

এইটা একটাই দোকান বঠে দোকানটায় বিস্কুট আছে মিষ্টি আছে রসগুল্লা আছে।